তারা মাছ ধরার উপভোগ করছেন সামনেই আমরা দেখতে পাচ্ছি বড়ো ক্ষেত এবং বড় পুকুরের মধ্যে অজস্র গাছের ছায়া পড়ে রয়েছে।

সুন্দর একটি পার্ক । তার মাঝখানে একটি ঝাউ গাছ।

সামনে পিছে সড়ক এবং দূর দূরান্ত পর্যন্ত কিছুই দেখা যাই না দু পাশে দুটি ঘন জঙ্গল।

স্কুল -এর দূর দূরান্ত পর্যন্ত গাছপালা দিয়ে ঢাকা এবং ছোট্ট ছোট্ট ফুল ফুটে আছে সবুজ গাছপালার মধ্যে যার রং গোলাপি সামনে একটি বড়ো গাছ ।

পিছনে সুন্দর একটি পার্ক যা গাছে পরিপূর্ণ এবং জলের রং বেশ নীল দেখা--